দুটো লোক সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে একজন বাইক চালিয়ে যাচ্ছে।

আ-আ-আ সামনেটা ব্লু কালার -এর একটা এ করা আছে।

মানে-এ দশতলা কুড়িতলা উম বিল্ডিং আস--

একটা গাড়ি দেখা যাচ্ছে একটা ঘট্ দেখা যাচ্ছে পিছনে গাছপালা দেখা যাচ্ছে।

খেতে দেয়ার মতো ডাইনিং টেবিল তার উপর প্লেট রাখা আছে।

এইটা একটা-আ অ্যা মানে বিউটি পার্লার ।

সেখানে রাখা আছে উম হোয়াট কালার -এর উ মুখে লাগানো ক্রিম ।

একটা বড়ো রাস্তা রাস্তার মধ্যে বন্যা হইছে জল দাঁড়িয়ে গে--

পিছনে একটা স্কুটি দাঁড়িয়ে আছে।

দোকানে অনেক জিনিসপত্র আছে ।

সাদা কালার -এর প্যান্ট লোকটি চেয়ার -এ বসে আছ--